এটি দেখে আমার মন খুবই ভালো লাগছে। এটি দেখে আমার মন নির্মল হৃদয়ে পরিণত হয়েছে। এটি খুবই সুন্দর আবহাওয়া পরিবেশের মধ্যে।

ছবিটিতে বাড়িটি লাল সাদা রঙের এই ছবিটি ছাড়া সু- সুন্দরভাবে--